এ ঘাট এবং পেটি দিয়ে সু ছায়া জলের মধ্যে পড়ছে এবং--

ভিতরে কি আছে না আছে দেখার জন্য সুতহল সাজিয়েছে দেখার জন্য অ্যা যেমন এখানে আবার ব্রাঞ্চ ।

রাতে সবাইকে বলছি কি কাজ করতে হবে সবাই তাই শুনছে।